তারপর তোর দেখলাম কয়েক জায়গায় তোর হঠাৎ নতুন উঠেছে রিল প্রচুর রিলস হচ্ছে

shorts video বানাচ্ছে ইউটিউবে দেখলাম shorts video হ্যাঁ এখন তো দেখি normal ইউটিউব video থেকে বেশি shorts সবাই বানায় । হ্যাঁ এই টিক টক ban হবার পর থেকে শুরু হয়েছে, হ্যাঁ vlog থেকেও বেশি shorts বানাই বেশি বেশি

ওইসব দেখি বানাবার ইচ্ছা তীছা আছে, অল্প স্বল্প বানায় ছবি টবি ব্যাপার ছবি টবি তোলার ব্যাপার নিয়ে অল্প টল্প রিলস ফিলিস বানানো যায় না মানে কোন অজানা জিনিস social media থেকে ভালো জানা যায় বা খুব problem থাকলে কোন ব্যাপার নিয়ে কোন কিছু নিয়ে একদম তার জন্য, হ্যাঁ মানে easy হয়ে যায় সবাই experience করে সবার experience সবাই share করে videos বানিয়ে । full variety নানান রকম variety পাওয়া যায় । যেখান থেকে অনেক রকম knowledge আসে । তারপরে তোর entertainment র জন্য সবথেকে ভালো। সব রকম দিক থেকে ভালো এবার যে যেমন ভাবে use করে কিন্তু মানে অনেকে ভালো কিছুই জানা যায়। ভালোর যে রকম আছে সেরকম খারাপও আছে। সেটাইতো বলছি যে যেমন ভাবে আর কি নেই ব্যাপারটাকে । এই তো কয়দিন আগে দেখছিলাম ভালো news টিউজ দেখা টাকা হয় না আর TV র channel ফ্যানেলে ফেসবুক থেকে news টি দেখা টাকা হয় ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবকিছুতেই হ্যাঁ এখন মানে social media তেই সবকিছু দেখে সবকিছুই পেয়ে যাচ্ছি হাতের কাছে না তো বেকার কেন বেশি কাটছিস আবার TV আলাদা করে recharge করো এই করো social media সবকিছু দেখতে পেয়ে যাচ্ছে online এ। আর problem বা কোথায়? একটা recharge সবকিছু দেখা যাচ্ছে বারেবারে সবকিছুর জন্য আলাদা আলাদা recharge করতে হচ্ছে না। একটা recharge কর ইন্টারনেটে সব কিছু দেখতে পাবে তারপর এখন তা আবার অনেক জায়গা শুনছি subscription এর মতন করে দিয়েছে just subscription করে নিলেই পাওয়া যায় । সমস্যা হয় না সবই তো মোটামুটি বেশিরভাগই ফ্রি আছে চ্যানেল বল ইউটিউব বল ফেসবুকে ইনস্টাগ্রামে channels গুলো free আছে । হ্যাঁ সে তা আছেই । প্রচুর video ফিডিও পাওয়া যায় দেখা যায় । হ্যাঁ সে তা অবশ্যই আর মানে অত TV প্রয়োজন হয় না

তোর এমনি আগে যেমন আমরা ঘুরতে ঘুরতে যেতাম কোথাও দেখতে দেখতে গেলে এই এই খোঁজ খবর নিতে হতো এই করতে হতো, কত করে সেদিনকে একজন post করেছে একজনলোক বা মহিলা বলতে পারিস, যে এরকম আমার বাড়ি গেছি এক বাচ্চা পড়াতে হবে কারা কেউ কারা কারা class nine র বাচ্চা পড়াবে আমার সাথে যোগাযোগ করুন বলে post করেছে ইয়া দেখে কতজন comment করেছে

না আমি আগে যে স্যারের কাছে পড়তাম স্যার ও এরকম একটা app খুলেছিল সেখান থেকে কিনা আরকি free tuition নেওয়া যায় এরকম স্যার teacher সব মানে student দের আরকি provide করে একটা app আছে। মানে উনি আর কি খুলেছিল সেইখান থেকেই আর কি

ফাঁকা আছে কি কাউকে নেওয়া যাবে কি কেমন হেনা তেনা সবই আরকি social media র মাধ্যমে হয়ে যাচ্ছে আমিতো ওই একটা ভাবে দেখিনি আমি দেখলাম সে ফেসবুকে post করেছে ফেসবুক থেকে এরকম তো

সঙ্গে সঙ্গে post করলে সঙ্গে সঙ্গে পাওয়া যায় জানাবো জানা যায় অতো TV তে যেমন আজকে ঘটলো ব্যাপারটা বিয়ে কাল হচ্ছে, কাল হচ্ছে এই হেনা তেনা এইসব অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু বা হ্যাঁ হ্যাঁ সেটাই কিন্তু এই social media আশাতে আগে খবর পেয়ে যাচ্ছে এইরকম ব্যাপার,

খুব পেপারে পড়তে হত এখন আর পেপার টেপার ওতো লাগেনা সবাই social media থেকে ধর ফেসবুক বল তো আর এমনি normal কেউ দেখে না পরের দিনকে জানতে পারছে যে এরকম থাকে এরকম কিছু একটা ঘটেছে but social media ফলে তো আজকের দিন সবকিছু জানতে পারছি যে না এরকম social media চক্করে পুরো রেডিও ফেডিও সব উড়ে গেছে আগে রেডিও ফেডিও ছিল রেডিও ছিল রেডিওতে গান রেডিও ফেডিও কোথায়? এখন ইউটিউব খোলো গান চালাও গান চলবে শুধু ইউটিউব না আরো অনেক অনেক app আছে দেখিনা normal search ফার্চ মারলেও হ্যাঁ অনেক কিছুতেই দেখায় cinema এখন তো মানে TV র থেকে cinema বেশি মোবাইলেই দেখে মোবাইলের সবকিছু পাচ্ছে । হ্যাঁ হ্যাঁ এখন ওটাতেই এখন ওটাতেই ওটাতেই সবকিছু জ্যাম বেশি এর মত পড়াশোনাও তো মোবাইলের মধ্যে চলে এসেছে। ও এইতো এই last কোবিদ হলো কোবিদ time থেকে তো সব online হয়ে গেল।

তারপর online ওরকম prepare ছিল না সবাই মোবাইল ল্যাপটপ সে তারপর তোর ডেক্সটপ যে যা পেরেছে নিয়েছে নিয়ে ওটাই তো বলছি তখন social media একমাত্র ভরসা হয়ে গেছে যেসব ব্যাংক ফাঙ্ক ও বন্ধ আর ইয়ে এ থেকেই সবকিছু ব্যাংক এখান থেকেই সবকিছু করা মানে online সব কিছু করা online তখন তো জীবনটা online ছিল নতুন নতুন কত, চেতনার মানুষের জীবন চলে যাচ্ছে

কাজ করতে হতো সেটা করে তো সামনে সামনে একটু বেশি সময় লাগছে না, একবারে তুই মোবাইল থেকে করছিস জিনিস, হাতে চলে এসছে সামনে চলে আসছে।

চলে আয় সুবিধা হবে প্রচুর চির সুবিধার হয় যারা হাঁটতে চলতে পারে না সমস্যা হয় তাদের জন্য তাদের অনেক সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ তাদের অনেক সুবিধা হচ্ছিল যারা কাজ করছিল একসাথে তাদের সুবিধা তো তার একটু time নেই এসব জায়গায় ফায়গা যাওয়ার জন্য বা এতকিছু ই করার জন্য, তাদের জন্য অনেক সুবিধা সব বেশ ভালো

যে হচ্ছে এসব হচ্ছে কত বন্ধুদের পুরনো বন্ধুদের চিনতাম না তাদের সাথে যোগাযোগ হলো মানুষের সাথে চেনা গেল, হ্যাঁ চেনা যায় কথা বলা যায় ভালো এই ঘুরতে যাওয়ার একটা কথা হচ্ছিল তা কোথায় কি হোটেলস হোটেলের ব্যাপার থাকবে কি না থাকবে সে ফেসবুকে search মারবে সে দেখি

easy easy পুরো easy হয়ে গেছে ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ ভেতর সব মানে এমন না শুধু জানছি দেখতেও পাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, পুরো ঘর টর দেখলাম যে পুরো ঘুরে ঘুরে দেখালো, ওই খাটতে হচ্ছে না আর বেশি সব একবার easy হয়ে গেছে। social media আসার পর প্রচুর help হয়েছে।

বুঝতে হচ্ছে দেখতে হচ্ছে ঘরে বসেই সেই ব্যাপারটা, সম্পর্কে জানতে পারছে না এরকম এরকম টাকা দিতে পারে তারপর আগে কিছুদিন আগে দেখছিলাম নাকি যে তোর ওই ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ সব একসাথে connect করে দিয়েছে সব একটা কারণ একটা থেকে share করলে এখন সব জায়গায় মানুষজন পেয়ে যাবে,

হ্যাঁ এইতো কয়েক দিন মাস আগে হলো দুই হাজার বাইশ ফাইশ নাগাদ হল এটা, হাঁ মেটা মেটা বল মেয়েটা করে দিয়েছে সবকটা, এক টানে equal রাখা

আরোতো লোক update হতেই চায় না তোর স্বাভাবিকভাবে এটার সুবিধাটা যখন লোক পেয়েছে এটাই বেশি বেশি use করবে সবাই, দেখা যাক ভালো করছে যখন ভালো হচ্ছে তো মানুষের দেখে মজাও পাচ্ছে অনেকে,

extra হ্যাপা তার থেকে একটা normal ফোন বা ল্যাপটপ বা যেই হোক ডেস্কটপের সব কিছুই দেখতে পাচ্ছে, পুরো দুনিয়াকে acess করা এই social media এর মাধ্যমে, হ্যাঁ social media দেখলাম বেশ ভালো update ফাপডেট হলাম সব কিছু বোঝা গেল । না ভালো ব্যাপারটা খারাপ না । আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ কথা হলো আবার তোকে আবার পরে ফোন করবো ঠিক আছে?

বন্ধু তুমি কি জানো আগের কার মানুষ বিনোদনের জন্য কি কি করতো?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 তখন আর কি এলাকাতে মনে করো এক জায়গায় ঢাক ঢোল পিটায় তো পিটাইয়ে তোমাদের বলে দিত অমুখ দিন এখানে একটা যাত্রাপালা। সবাই গ্রাম বাসিরা সবাই এক সাথে হয়ে ঢাক ঢোল পিটিয়ে যাত্রাপালা গুলো করতো তারপরে তাদের হয়তো বিভিন্ন সঙ্গিদের অনুষ্ঠান ছিল তাদের মধ্যে।

বড়ো বড়ো মেলা তো হয় এক ওটাতো এখন প্রচলন আছে বাংলাদেশ তো মেলার ওপরেই মুলত ই সবকিছু। হ্যাঁ তোমার হচ্ছে এলাকা ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতার এর আয়জন করা হত যেমন এর মধ্যে তোমার খেলাধুলাও তো ছিল খেলা ধুলার দিকেও মানুষ সবাই কে একত্রিত করে হা ডু ডু খেলা cricket খেলা football খেলা হ্যাঁ এটা আসলে বিভিন্ন পালা পার্বন অনুষ্ঠান কে ঘিরে এগুলো আয়জন করা হত আর কি।

হ্যাঁ বাঙালি সংস্কৃতি প্রিয় একটি জাতি এটা তো তুমি জানোই।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 হ্যাঁ তারপরে তোমার ওই যে পয়লা বৈশাখে তোমার বৈশাখী বিভিন্ন মেলা হয় প্রায় পুরো বাংলাদেশেই এই যে বৈশাখী মেলা এলাকা ভিত্তিক গুলো হয় আর কি হ্যাঁ এখন বৈশাখী মেলা সব থেকে বড় আয়োজন করা হয় ঢাকাই। হ্যাঁ সেটা তো জানি তবে এই যে তোমার আস্তে আস্তে তোমার radio আসলো television আসলো তখন আর কি মানুষ এগুলো থেকে TV এর দিকে মানে television এর দিকে মন দিতে শুরু করলো। হ্যাঁ তখন ঘরে বসে সারা পৃথিবীর খবর একবারে নিতে পারতো কোন জায়গায় কোন খবরটা আসছে কোন জায়গায় কী হয়েছে এগুলো সব কিছু নিতে পারতো। তুমি কি জানো প্রথম যখন radio অথবা television আসে তখন কিন্তু এর দাম অনেক আকাশ ছোঁয়া দাম ছিল এটা কি জানো?

মানে এলাকার যেসব জমিদার কিংবা, হ্যাঁ ওনারা কিনতো আর ওই একটা radio বাইরে বাজাই রাখত সারা গ্রামবাসি এই radio ই শুনতে আসতো সবাই।

তারপরে যখন কোনো খেলা television প্রচার করা হত, হ্যাঁ সংস্কৃত football খেলা cricket খেলা বাঙালির সব থেকে বেশি প্রিয়, আর ওই football বিশ্বকাপ তো মানুষ একবারই দেখে যে বছরে ওই পাঁচ বছর পর পর হয় ওটা একবারই দেখে। হ্যাঁ দেখছি তোমার হচ্ছে এটা আমি যখন ছোটো ছিলাম অনেক আমাদের এলাকায় হয় অনেক TV কম ছিল তবে আমাদের বাড়িতে একটা TV ছিল সনি TV এটা এটা সাদা কালো ছিল তো যখন হচ্ছে তোমার, হ্যাঁ আগেকার TV তো আগেকার TV তো সবকিছুই সাদা কালো ওই দেখতো মানুষ তারপরে আস্তে আস্তে হয়তো রঙিন TV আসে তাই তো? তো ওই যে যখন সপ্তাহে একদিন cinema দিতো তো ওই cinema দেখার জন্য দুপুর দুপুর পার হওয়ার পর পরই এলাকার মানে কয়েকজন মানে আমাদের বাড়ি আসতো এবং সবাই মিলে একসাথে এভাবে TV দেখা হত আমি দেখসি। ও তারা হয়তো তাদের যে কাজ গুলো আছে মানে ওই, ওই সময়ে ওই জিনিসটা দেখার জন্য কাজ গুলো আগে আগে সব শেষ করে নিয়ে তারপরে হয়তো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

তখন আহ মানুষ cinema hall এর দিকে বেশ আগ্রহী হয়ে গেলো তো আসলে।

আর এখন তো বলো মানে প্রতি সবার ঘরে ঘরেই এখন আরকি পর্দা আছে বলতে গেলে projector আছে।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

হ্যাঁ এখন আসলে সবাই internet এর ওপরে অতিরিক্ত মানে অনেক বেশি ঝুকে পড়ছে। হ্যাঁ internet টা কিন্তু তেমন একটা ছিল না এই TV আসার কিছু দিন পরে আস্তে আস্তে button phone আসে তার পরে আস্তে আস্তে যেয়ে internet টা ই হয়। আহ এই internet একদিকে যেমন আমাদের মানে আশির্বাদ স্বরূপ অন্যদিকে একটি বড় ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ internet এর মাধ্মে সব কিছু আমরা এক বারে পেয়ে যাই আমরা বিনোদন মানে অতিরিক্ত নিতে থাকি এই নিতে নিতে আমাদের অন্য দিকটা ক্ষতির মুখি হয়। হ্যাঁ দেখছি এই যে তোমার এই যে internet এর কারনে আজকে যুব সমাজ দেখো ধ্বংস হয়ে যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা তারা mobile মুখি হয়ে গেছে।

অনেকের কাছে ক্ষতির কারন আবার অনেকে এমনি সময় পার করার জন্য খেলে সেইটা আলাদা বিষয়। হ্যাঁ সেটা তো অবশ্যই যে এখন আমার হাতে কাজ নেই আমি একটু game খেলে সময় ব্যায় করতেই পারি। কিন্তু এই সময় ব্যায় যদি মানুষের জীবনে ক্ষতির কারন হয়ে দাঁড়ায় তো এটা তো আমাদের, এই যে তোমার কাজ নেই তুমি এখন game খেলছো কিন্তু যাদের কাজ আছে তারা কাজ বাদ দিয়েও অনেকে game খেলতে খেলতে অনেকে খারাপের দিকে চলে যায়। হ্যাঁ দেখো আজকে বিনোদন নিতে গিয়ে বিনোদন আজকে হুমকির মুখে পড়ে গেছে।

হ্যাঁ মানে মানুষিক ভারসাম্য হারায় ফেলতেছে। হ্যাঁ তুমি বিনোদনের খারপ দিক গুলো না আলোচনা করে ভালো দিক গুলোই আমাদের দেখা উচিত, অনেক বিনোদনের অনেক ভালো দিক আছে। তবে তুমি কি একটা জিনিস বিশ্বাস করো যে আসলে যখন internet ছিল না সেই সময়টাই কিন্তু ভালো ছিল তখনও কিন্তু মানুষের ছিল তখন ও মানুষ বেঁচে ছিল।

আসলে এই কারনেই বলা হয় যে আসলে অতীতই, অতীত সবসময় ভালো ছিল কিন্তু অতীত মানে হ্যাঁ হ্যাঁ স্বর্ণ যুগ এটাই বলতে চাচ্ছিলাম। তবে বর্তমানে যে যার মতো যে যার কাজে ব্যাস্ত এই জন্য তারা নিজেরাই বিনোদন নিতে অভ্যস্ত

যে আমাদের সম্পতি সম্পতির বিশ্ব কাপটা হয়ে গেলো এখানে কিন্তু আবার অন্য রকম একটা আমেজ দেখা গিয়েছে। হ্যাঁ এবারের বিশ্ব কাপ কিন্তু খুবিই সুন্দর এবং জমজমাট ছিল। জি অনেকে একটা জিনিস খেয়াল করে দেখছো অনেকে রাত্রে ঘুম বাদ দিয়ে এই শীতের মধ্যে রাস্তায় রাত্রে খেলা দেখার জন্য বেরিয়ে পড়েছে সবাই।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 হ্যাঁ খেলাধুলা বিনোদন এইসব তাদের অনেক প্রিয় হ্যাঁ আমি দেখছি তো আসলে আমিও অনেক দিনে বের হয়ে গেছি যে আমার তখন আমার প্রিয় দল মানে খেলায় জিতে যায় তখন তো আসলে নিজের ভেতরে আনন্দটা ধরে রাখা যায় না। হ্যাঁ ওইসময় সবার সাথে একসাথে উৎযাপন করে আমি দেখছি অনেক কিন্তু আমি ওইভাবে বেরোনোর সুযোগ পাইনি। ও আমি আসলে বাইরে ওইভাবে দেখা হয়নি তবে পরিবারের সাথে দেখা হইছে কিন্তু বাইরে গিয়ে ওইভাবে দেখা হয়নি।

এই যে বিনোদন করতে গিয়ে তুমি দেখছো বাংলাদেশে প্রায় আট থেকে দশ জন যুবক মৃত্যু বরন করেছে দেখছো? হ্যাঁ ওইটা দেখছি তবে এই মানে খারাপ দিক গুলো না আলোচনা করে তুমি ভালো দিক গুলো দেখো যে শুধু এই জিনিস গুলো এই বিশ্ব কাপটা আমাদের মধ্যে কত একত্রিত এনে দিয়েছে যে আমরা আগে, সবাই mobile ভিত্তিক পরে থাকতাম কিন্তু এবার কিন্তু তার উল্টোটা হয়েছে বিশ্বকাপের জন্য। হ্যাঁ তো এই কথাটা অবশ্য ঠিক তবে খেলা কিন্তু সুন্দরই হয়েছে কিন্তু এই যে তোমার বাইরের একটা দেশ খেলাধুলা করছে আর আমাদের দেশের যুব সমাজ

হ্যাঁ এইটার প্রতি একটু দৃষ্টি দেওয়া উচিৎ তবে, তবে তাদের একটা অতিরিক্ত আনন্দ করতে গিয়ে তাদের মধ্যে এই সমস্যাটা দেখা দিছে। আনন্দ সবসময় ভালো কিন্তু অতিরিক্ত আনন্দ তো কোনো ভাবেই ভালো নয়। হ্যাঁ এটাই যে সবাই মিলে একসাথে আনন্দ করা তবে তুমি পয়লা বৈশাখের যে কথা বলছিলে কি কোনো পয়লা বৈশাখের অনুষ্ঠানে যোগদান করেছো? পয়লা বৈশাখের অনুষ্ঠানে তো আসলে ওইভাবে যোগদান কখনো করা হয়নি। তবে এলাকাতে তোমার পরিবার ভিত্তিক পয়লা বৈশাখের দিনে যে এলাকায় যে তোমার চড়ুইভাতি করে, এগুলোতে অং~অংশগ্রহন করা হয়েছে। হ্যাঁ তবে আমি মনে করো আমি গেছি পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমি গিয়েছি তবে আজকে যে ওইভাবে পান্তা ইলিশটা আমার খাওয়া হয়নি তবে অন্য রকম ভাবে অনুষ্ঠানটা উৎযাপন করছি।

জি আমাদের এইখানে একটা সংগঠন আছে ওখান থেকে এরা প্রতিবার মনে করো সকাল বেলায় একটা rally ব্যাবহার হয়, rally বের করে যে সবাই মিলে রাস্তায় হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা বলা হয়। তারপরে ওখান থেকে সবাই এসে আলাদা একটা অনুষ্ঠান করা হয়, যে ওদের ওই সংগঠন এর তরফ থেকে একটা অনুষ্ঠান হয়। হ্যাঁ সেটা তো জানি কিন্তু তুমি সাম্প্রতি খেয়াল করবে যে আসলে পয়লা বৈশাখের যে মেলা তোমার পয়লা বৈশাখের যে অনুষ্ঠান করা হয় সেগুলো কিন্তু এখন বর্তমানে অনেকটা কমে গেছে এটা কি খেয়াল করেছো? হ্যাঁ এই যে সাম্প্রতি করোনা চলে গেলো এইজন্যই তো কমেছে তবে বাঙালি তো মনে করো পিঠা উৎসব অথবা এইগুলোর জন্য তাদের এই অনুষ্ঠান গুলো কমায় রাখে না।

আর বাঙালি সবসময় চায় কিন্তু তাদের সংস্কৃতিটা সারা বিশ্ব দেখুক তারা যে কতকিছু পারে সবসময় বাইরের মানুষকে দেখানোর চেষ্টা করে।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 এইগুলো পরে তারা রাস্তায় উৎযাপন করতে নেমে যায়।